একটা শাড়ি কিভাবে তৈরি হচ্ছে--

এ.টি.এম. -এর মাধ্যমে আমরা আমাদের কাজটাকে সম্পন্ন করতে পারি।

কিন্তু তাও বাঙালির মনে সিনেমা হল -এর জায়গা এক অন্যতম জায়গা।

সবকিছু কিন্তু পেট্রোল বা ডিজেল -এর মাধ্যমেই চলে ।

কলকাতার নিউ টাউন এ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে।

এখন প্রায় আলাদা রকমেরই কিছু প্যান্ডেল দেখা যায়। যেই প্যান্ডেল এখন অনেক মানুষেরই প্রায় দৃষ্টি আকর্ষণ করেছে ।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ে বাড়িতে যেটা সন্ধ্যেবেলা হয় এবং সন্ধ্যেবেলা লাইটিং দিয়ে প্যান্ডেল টাকে আরো আলাদাভাবে সাজিয়ে তোলা হয়।

বিগ বাজার আর বিশাল মেগা মার্ট । বিগ বাজার -এ আর বিশাল -এ এত পরিমাণ অফার দেয় কিছু কিছু মানুষ সেখান থেকেই তাদের সারা মাসের গ্রোসারী শপিং করে নিয়ে চলে আসেন।

তাহলে তো পুরো মন ভরে যায় এবং সেটা-আ নিজের ফ্যামিলি মেম্বার --

পাখিদের মধ্যে অনেক ধরনের পাখি অবিকল মানুষের মতোনই কথাবার্তা বলে।

অনেক সময় জ্যোতিষ বিদ্যায় কাকাতুয়া পাখিকে ব্যবহার করা হয়।